ইয়ে এছাড়া চারিদিকে অনেক আলো পাখা জ্বলছে ।

লাইট -ইর জর্ন্য আলোয় জলমল করছে ।

এইখানে আমরা একটি মাঠ দেখতে পারছি।

ছেলেরা বচ্চা ছেলেরা স্কুল ড্রেস পরে ।

কারুকার্য এবং নকশা করা আছে। যারা --

একটি বিল্ডিং খুব সুন্দর করে সাজানো রয়ে--

এবং রুম -এর মধ্যে দেওয়ালে নানান রকম পোস্টার লাগানো আছে।